অর ওইন্ন ওইন্ন ইসের কাজ করছে। অর বেঞ্চতে আছে এ যেমনি জেমস অর লেডিস আছে। ঐখানে ওয়ারা এমনি একটা স্কুল --

এই দেখো একটা ইস্কুল বেঞ্চ -এ আছে অনেক ।

এ হচ্ছে একটা কফি সপ । এ কফি শপ -এর মধ্যে অনেকেই টেবুল লাগানো আছে। এবং--

কত মলের পারা ঘর দেখেছি গাছ আছিন-ন-ন।

একটা লোক ওদিকে যাচ্ছে একটা মেয়ে এদিকে যাচ্ছে দু--

তার একটা মেলোক আছে মাঝে মাঝে বোর্ড এ অন--

ঘর পেন্টিং করা রয়েছে আরো অনেককিছু।

অটো টি. ভি. অ্যাশ-শ যেমনি বেঙ্গল -এ চলে ট.ভি ।

তার বাদে তারবুঝ রয়েছে-এ তার মধ্যে এক--